ভাবল আমি একটু সাহায্য় করে দেই তাহলে আমারই ভালো হবে আরকি

হ্যাঁ এই সাহায্য় করবে আরকি, হ্যাঁ অমানুষদের এটা কাজ জানিস তহ মানে যার কোন হৃদয় নেই, ভাব ওদের ও তহ বাচ্চা হবে, ওদের ও তহ বাচ্চা আছে, সব পরিবার আছে হ্যাঁ তাই এরা করছে

সেটাই, আর রাস্তায় তহ অনেকগুলি মানুষ হ্যাঁ, আর রাস্তায় তহ এমনিও তুই দেখবি যখন বাচেঁ-কাচেঁ, আমরা কি করি না, কত মানুষের সাহায্য় ক্রে দেই একটু, কেউ জিজ্ঞেস করলে আর আ~ সেটা বলে দেই, যে হ্যাঁ, এই bus ওই, কিন্তু লোকে, এরা এরকম করবে, বাবা এবার তহ সাহায্য় করা যাবে নারে কাওকে

হুঁ, ভয়ের হয়ে যায় না?

কত্ত ছেলে মেয়েরা, আবার ছোট্ট বাচ্চার~ বাচ্চারাও যায় একা একা হুঁ হ্যাঁ কিন্তু এখন যা হচ্ছে, সেই হেসাবে এটাই ঠিক, যে ছারা নাই ভালো

হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হুঁ হুঁ হ্যাঁ একটু সাবধানে যেতে হবে আরকি, কিন্তু হ্যাঁ হুঁ হুঁ এখন যে এখন তহ ক্রিসমাসের মেলা-টেলা হয় সব জায়গায়, ভাব

কখনো বাচ্চাদের, কখনো~ মানে, এই যে মাঝখানে আছিল না? কিছুক্ষণ, কিছু বছর আগে, দু-তিন বছর আগে, ওই তর বাচ্চাদের kidnap করে নিচ্ছিল দুপুর বেলায়, দুপুর বেলা অব্দি kidnapping হয়েছে বাচ্চদের ভাব রাত্তির ও না, কলকাতা শহরে দুপুরবেলা বাচ্চা cheating হয়ে যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই লোকেরা না, দেখবি ওই এ যখন সবে ঘুমিয়ে পরে বা বাবা মা কাজে চলে যাচ্ছে, ছোটো বাচ্চারা সবাই দলে দলে খেলতে বেরিয়ে যায় তহ হুঁ, লোকোচুরি বা কিছু

কিন্তু অত কেউ care করেনি যে, হ্যাঁ হ্যাঁ, এটা তহ, এটা তহ ঠিকই বলেছিস আরকি

হুঁ, সেটাই তহ, মানে এরা টাকার জন্য়, মানে মানুষরা অমানুষদের কাজ করছে, এরকম মানুষ না থাকাই ভালো আরকি মানে নিজে একটা মানুষ হয়ে জানোয়ারের কাজ করছে এরা অন্য়কে মেরে ফেলা

হুঁ হ্যাঁ

হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, সেটাই ছাড় আর কি করব, মানুষদের কাজ, ওরা~ এটা করে যাবে, আমাদেরকেই সাবধানে থাকতে হবে আর ঠিক আছে, তোর পরিবারের সবাই ঠিক আছে তহ? আমারও সব ঠিক আছে, রে কোন দিন আয় নারে বাড়িতে, হ্যাঁ, সব ঠিক আছে, আয় না, এই তহ ক্রিসমাস আছে, সব আছে, বাড়িতেই আমরা মিলে ঝুলে আনন্দ করি, আর তহ বাইরে যাওয়া যাচ্ছে না বল হ্যাঁ, আয়, আয়, আর সবাইকে নিয়ে আসবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, রাখলাম, হ্যাঁ, ভালো থাকিস কিছু কিছু সিনেমা সাহিত্য থেকে সৃষ্টি হয়ে অর্থাৎ কিছু কিছু সিনেমা কে বিশ্বের দরবারে পৌঁছে দিতে সাহিত্য অগ্রণী ভূমিকা নেয়. এই রকম একটি সিনেমা হলো বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়, চাঁদের পাহাড় সিনেমার পরিচালক হলেন কমলেশ্বর মুখোপাধ্যায়

এর ভূমিকায় অভিনয়ে করেছেন জেরার্ড রুডলফ আর দেব হলো শঙ্করের ভূমিকায় এখানে কমলেশ্বর মুখোপাধ্যায় তার মতো করে চাঁদের পাহাড় সিনেমাটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন হয়তো তত টা ফুটিয়ে তুলতে পারেনি তবু ও তিনি আপ্রাণ চেষ্টা করেছেন main অভিনেতা প্রধান নায়ক দেব অর্থাৎ শঙ্করী রুপি দেব এর মাধ্যমে দু তিন ঘন্টার সিনেমায় কখনোই সাহিত্যটাকে সেইভাবে ফুটিয়ে তোলা যায় না তবু ও তিনি আপ্রাণ চেষ্টা করেছেন এবং সিনেমা আর এক জিনিস অর্থাৎ সাহিত্য যেহেতু সমাজের দর্পন এবং সেই হিসাবে সিনেমার মাধ্যমে সেই সমাজের দর্পন সাহিত্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায় এবং এখানে আমরা পাশাপাশি সিংহ, বুনিপ এরকম জন্তুদের দেখি যেগুলো আসল কখনোই নয়. computer graphix দ্বারা নির্মিত বা হতে পারে পোষ্য জন্তু কারণ বন্য জন্তু কখনোই এভাবে কারোর কাছে পরাজয় স্বীকার করেনা আর এটা যেহেতু অভিনয় সেহেতু তাদেরকেও বন্য জন্তুদের কখনোই এখানে অভিনয় করানো হয়নি, পাশাপাশি বিভূতিভূষণ বন্দোপাধ্যায়য়ের চাঁদের পাহাড় সিনেমার চাঁদের পাহাড় তার লিখিত কল্পনার মাধ্যমে বুনি, সিংহ কে তুলে ধরার চেষ্টা করেছিলেন অর্থাৎ এগুলো সবই তার কল্পনার মাধ্যমে ফুটিয়ে তোলা এবং তিনি যেহেতু প্রকৃতি প্রেমিক তাই প্রকৃতির কোনো জন্তু বা প্রকৃতির কোন জন্তু বা প্রকৃতির কোন বিষয়েকে কল্পনার মাধ্যমে ফুটিয়ে তোলা তার কাছে কোনো ব্যাপারই না, তাই তিনি সেইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন এবং এখানে এখানে দেবকে আমরা সাহসী বাঙালি রূপ শঙ্করের ভূমিকায় দেখতে পাই, যে খুব সাহসিকতার সাথে অভিনয় করেছেন এবং গল্পের প্রথমে আমরা দেখি যে

জয় করার এক আকাঙ্খা নিয়ে তিনি আহ দূর দেশে পাড়ি দেন গ্রাম ছেড়ে দূর দেশে পাড়ি দেন, এবং তিনি কত টা সাফল্য লাভ করতে পেরেছিল সেটাই হচ্ছে এই সিনেমার বিষয়বস্তু বা শঙ্কর কতটা সাফল্য লাভ করতে পেরেছে সেটাই হচ্ছে বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের স্বরচিত চাঁদের পাহাড় উপন্যাসটির বিষয়ে বস্তু এবং এখানে আমরা দেখতে পাই যে দেব দেব খুবই সাহসিকতার সাথে বুনিপকে মারার চেষ্টা করেছিলেন ঠিক যে ভাবে আমরা বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের

এর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন তার এই চেষ্টা কে কখনোই ভোলা যায়না ঠিক একই রকম ভাবে আমরা বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের স্বরচিত চাঁদের পাহাড়েও দেখতে পাই অর্থাৎ কোনোদিক থেকেই হয়তো কম না কিন্তু তবুও সাহিত্য রচনাকার বা প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের যে অপরাজেয় উপন্যাস চাঁদের পাহাড়ের সাথে কখনোই আমরা পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সিনেমা চাঁদের পাহাড় কে হুবুহু এক করতে পারবোনা কারণ তিনি সবাই তার মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করেন এবং কমলেশ্বর মুখোপাধ্যায় ও করেছেন আর বিভূতিভূষণ বন্দোপাধ্যায় ও তার মতো করে ফুটিয়ে তুলেছেন যেতে এই চাঁদের পাহাড় গ্রন্থ টা শুধু আমাদের বা ভারত বা ওয়েস্ট বেঙ্গল এ নয় সমগ্র দেশ জুড়ে এই গ্রন্থর একটা অসাধারণ ভূমিকা রয়েছে এবং কমলেশ্বর মুখোপাধ্যায় এর যে প্রধান উদেশ্য ছিল বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের চাঁদের পাহাড় এর গল্পের আকারে সিনেমার আকারে দর্শক এর সামনে তুলে ধরা কারণ এখনকার মানুষ কর্মমুখী বা কেউ সবার অনেকের phone এ ব্যাস্ত থাকে কেউ সিনেমা দেখতে ভালোবাসে অতএব তাই কারোর বই কে বা বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর বই পড়ার সময়ে নেই এতক্ষন বই পরে স্বাদ উপভোগ করার ইচ্ছে বা স্বাদ উপভোগ করার চেষ্টা কারোর মধ্যে নেই আর সেই কারণেই তিনি চেষ্টা করেছিলেন যে তার উপন্যাস এর বা তার সিনেমার মধ্যে দিয়ে সেই বিষয়ে বস্তু কে তুলে ধরার এবং সাধারণ মানুষ কে অনুপ্রাণিত করার এবং একটাই উদেশ্য যে বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর গল্পটার main বিষয়ে বস্তু কি এবং তার চাঁদের পাহাড় নামকরণের সার্থকতা অবশ্যই পেয়েছে যেটা আমরা সিনেমার শেষেই দেখতে পাই শংকর একজন বাঙালি যুবক কেও সে তার সাহসিকতার পরিচয়ে দিয়েছে যেখানে আমরা আলভেরাগ কে অতটাও দেখতে পাইনি আলভারেজ যদিও সাহসী ছিল কিন্তু

দেবের পরিবর্তে অন্য কোনো নায়ক কে দিলে কতটা ফুটিয়ে তুলতে পারতো সেটা আলাদা ব্যাপার কিন্তু দেব কিন্তু একাগ্র চিত্তে এই সিনেমাটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং শুধু দেব এর ভূমিকায় নয় পাশাপাশি পরিচালক আরো অন্যান্য যে সমস্ত ফিল্ম এর মানুষ অন্যান্য সদস্য বা ভূমিকায় রয়েছে যারা তারাও চেষ্টা করেছেন তাদের মতো করে এবং সিনেমার ক্ষেত্রে Script time এ বা যেটার মাধ্যমে একজন নায়ক যেভাবে তার বক্ত্যবগুলোকে সাধারণ মানুষের সামনে প্রকাশ করে এবং সেটাও খুব সুন্দর ভাবে তুলে ধরেছে পাশাপাশি যে জায়গা টি মনোনীত করা হয়েছে সিনেমা টি করার জন্য সেটিও অসাধারণ সত্যি মনে হচ্ছিলো বিভূতিভূষণ

আমরা সিনেমার মধ্যে দেখতে পাই যেরকম একটা জায়গা র কথা বলেছিলেন ঠিক সেরকম জায়গা তাই সিনেমা টি করা হয়েছে এবং তার জন্য কমলেশ্বর মুখোপাধ্যায় এর একটা ভূমিকা রয়েছে এবং পাশাপাশি দেব ও নিরলস চেষ্টা করেছেন এই সিনেমা টি কে ফুটিয়ে তোলার জন্যে তো কখনোই সাহিত্য আর সিনেমা অর্থাৎ সাহিত্য যেটা বিভূতিভূষণ বন্দোপাধ্যায় যেটা রচনা করেছেন সেটা কে সিনেমা তাকে গুলিয়ে ফেললে কখনোই হবে না

বা পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় তা করেন নি তিনি গল্প টি কে অনুকরণ করে তার সিনেমার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন এখন চাঁদের পাহাড় সিনেমা টিও যথাযথ হয়েছে সর্বপরি পাশাপাশি বিভূতিভূষণ বন্দোপাধ্যায় যে চাঁদের পাহাড় তার যে নামকরণ সিনেমার মধ্যে দিয়ে যে কত তা সার্থ্যকতা পেয়েছে সেটাও আমরা দেখতে পেয়েছি তথাপি এই রকম একটা সিনেমা তৈরী করার মানসিকতা ও পরিচালক দেড় মধ্যে থাকার দরকার হয়ে যা সর্বোপরি কমলেশ্বর মুখোপাধ্যায় এর মধ্যে ছিল

অসংখ ধন্যবাদ জানানোর দরকার হয়ে কারণ হয়তো অন্য কোনো অভিনেতা হলে এই অভিনয়ে নাও হয়তো করতে পারতো কিন্তু দেব দায়িত্বটা নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে অভিনয় করেছিলেন এবং তার এবং তার বাচনভঙ্গি এবং মনোভাব গুলো প্রমান করে যে সত্যি এই সিনেমায় তাকে সাহসী বলে মনে হয়েছে ঠিক যেমন বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের স্বরচিত চাঁদের পাহাড় সিনেমা এর শঙ্করের মতো এবং দেব এর মধ্যে দিয়ে শঙ্করের নাম এর স্বার্থকতা যথার্থ ভাব এ পেয়েছে পাশাপাশি আলভারেজের নামকরণ ও বিদেশী হিসাবে জেরার্ড রুডলফ এর মধ্যে দিয়েই স্বার্থকতা পেয়েছে অর্থাৎ এই সিনেমা তও যথাযথ যদিও বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর সাহিত্যের মতো চাঁদের পাহাড় এর মতো অতটা ফুটিয়ে তোলা সম্ভব হয়নি তবুও তিনি চেষ্টা করেছেন ফুটিয়ে তোলার যাতে সাধারণ দর্শক চাঁদের পাহাড় বা এর অর্থ কি বা উপন্যাস টির কেন এতো জনপ্রিয় বুঝতে পারে এবং অনুধাবন করতে পারে তার ই চেষ্টা পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় তার সিনেমার মধ্যে দিয়ে করেছেন. কাশ্মীৰৰ কথা কওকচোন। কাশ্মীৰ উপত্যকা এতিয়া আৰু ৰাজনৈতিক বিতৰ্কৰে যিমান চহকী সিমানে সাংস্কৃতিক আৰু প্ৰাকৃতিক পৰিঘটনাৰে চহকী থলুৱা খাদ্য আৰু উৎসৱমুখৰ চাহৰ নমুনা লওক তাৰপিছত উত্তৰ বৃহৎ ঠিক trekking পথৰ পৰা আপোনাৰ খাদ্যৰ পৰা আঁতৰি চাওক শ্ৰীনগৰ বিখ্যাত house food বোৰত আচৰিত সুখ আৰু অঞ্চলটোত বিন্দু বিন্দুকৈ বিয়পি থকা বহুতো তীৰ্থস্থান আৰু ধৰ্মীয় মন্দিৰৰ ভিতৰত এটা চিন্তা কৰিবলৈ আধ্যাত্মিক মূহুৰ্ত উলিয়াওক অৱশ্যে থলুৱা কাৰু-কাৰ্য্যৰ উৎকৃষ্ট স্মৃতি গ্ৰহণ সৃষ্টি কৰে। Carpet আৰু বস্ত্ৰশিল্প বজাৰ কৰাৰ বিশেষ আৱশ্যকতা আপেল বাগিচা, কেশৰ পথাৰ জিলিকি থকা হ্ৰদ আৰু ৰ দৰে হৈছে জম্মু আৰু কাশ্মীৰৰ কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলৰ কাশ্মীৰ সমগ্ৰ বিশ্বৰ পৰ্য্যটকৰ দৃষ্টি আকৰ্ষণ কৰে শান্ত পৰিৱেশ ভয়ংকৰ দৃশ্য আৰু অতীতৰ প্ৰকৃতিৰ সৈতে কাশ্মীৰ হৈছে জীৱনত ভ্ৰমণ কৰিবলগীয়া এক নিখুঁট ছুটিৰ গন্তব্য স্থান ভাৰতত পাৰিবাৰিক ভ্ৰমণ আৰু honeymoon ছুটিৰ পৰিকল্পনা কৰিবলৈ কাশ্মীৰ কাশ্মীৰ এক আদৰ্শ গন্তব্য স্থান। বৈচিত্ৰময় গুলমাৰ্গ, শ্ৰীনগৰ, পহলগাম বা সোণগাম পৰিয়ালৰ সৈতে ছুটি বা কাস্মীৰত honeymoon এক আচৰিত অভিজ্ঞতা কৰি তোলে আনকি কাশীৰৰ জনপ্ৰিয় অমৰনাথ গুহা আছে যি সমগ্ৰ বিশ্বৰ পৰা অহা প্ৰথম ভক্তসকলক ভগৱান শিৱ বুলি কোৱা হয় শ্ৰীনগৰ ধুনীয়া দাল আৰু নাইজিন হ্ৰদবোৰে houseboat ত থাকি Shikar ride উপভোগ কৰাৰ সুযোগ প্ৰদান কৰাৰ বিপৰীতে সাতসৰ, মানসৰ, বিষ্ণুসৰ, গাডসৰ হ্ৰদৰ বাবে অল্পাইন সৰ্ব দুঃসাহসী প্ৰেমিকসকলে আহ শ্ৰেষ্ঠ trekking অভিজ্ঞতাৰ বাবে মাতে শীতকালত একোৱেই ছেৰ পেলাব নোৱাৰে আমাৰ কাশ্মীৰ ভ্ৰমণ guide ত আমি ভ্ৰমণ কৰিব লগীয়া ঠাই কৰিব লগীয়া কাম থাকিব ভ্ৰমণৰ সৰ্বোত্তম সময় সুলভ মূল্যৰ কাশ্মীৰ ভ্ৰমণ package আৰু কাশ্মীৰ পৰ্য্যটনৰ অন্য অন্য দিশ সমূহৰ সৰ্বোত্তম তথ্য আগবঢ়াইছে আমাৰ লগত কাশ্মীৰৰ আপেলৰ দিনবোৰ স্মৰণীয় হৈ পৰিব। কাশ্মীৰৰ ভ্ৰমণৰ শ্ৰেষ্ঠ সময় কাশ্মীৰ গ্ৰীষ্মকালীন বতৰ আটাইতকৈ জনপ্ৰিয় জলবায়ু পৰ্য্যটকৰ বাবে আদৰ্শ ৰাতিপুৱা আৰু গধূলি সুখদায়ক। ~দাল দাল হ্ৰদ আৰু নাইজিন হ্ৰদৰ শিকাৰৰ যাত্ৰা উপভোগ কৰিব পাৰি। এই সময়ছোৱাত কাশ্মীৰ hotel আৰু resort সমূহ সাধাৰণতে ভৰি থাকে গতিকে আপোনাৰ ভ্ৰমণৰ বহু আগতে booking কৰাটো ভাল কাশ্মীৰৰ বাৰিষাই বিয়পাইছে এক অন্য অন্য মনোমোহা যদি অঞ্চলটোত প্ৰচণ্ড বৰষুণ হয় পহলগামকে ধৰি কিছুমান অঞ্চলত দৰ্শনি ভ্ৰমণৰ বাবে মুকলি লগতে বাৰিষা কালত আপেল ছিঙা কামৰ শাস্তি হ'ব পাৰে এই সময়ত আপেল পকি যায় আৰু ছিঙি উপভোগ কৰাটো ভাল। শীতকালত কাশ্মীৰ চকুৰ বাবে প্ৰাকৃতিক উপহাৰ যেন লাগে যিসকল পৰ্য্যটকে বৰফ পৰাৰ সাক্ষী হ'ব বিচাৰে তেওঁলোকে শীতকালত ইয়াৰ সৰ্বোত্তম ব্যৱহাৰ কৰিব পাৰে। সমগ্ৰ কাশ্মীৰ উপত্যকাটো বৰফত ঠাণ্ডা কম্বলেৰে আৱৰা যেন লাগে আৰু তাপ-মাত্ৰা দুই degree celcius ৰ পৰা বাৰ degree celcius লৈকে লগত skiing আৰু snowboarding ৰ দৰে কিছুমান শীত কালীন খেলত লিপ্ত হোৱাৰ সময়তহে উত্তম হয়। জম্মু আৰু কাশ্মীৰত শীৰ্ষ স্থানীয় সমূহ কামসমূহ কি কি? ভাৰতীয় হিমালয়ৰ range ত অৱস্থিত জম্মু আৰু কাশ্মীৰৰ নিখুঁট ধৰণৰ ভূ-প্ৰাকৃতিক আছে যাৰ ফলত পৰ্য্যটক সকলে বিভিন্ন ধৰণৰ কাৰ্য্য-কলাপ উপভোগ কৰিব পাৰে জম্মু আৰু কাশ্মীৰ প্ৰতিটো গন্তব্য স্থান পৰ্যটনৰ বাবে list ত বহুতো কাৰ্যকলাপ আছে য'ত পৰ্য্যটকসকলে নিজৰ ছুটীৰ আজীৱন স্মৰণীয় কৰি তোলে। ঐতিজ্য দেশখন আৰু অন্যান্য romance ৰ কাৰ্যকলাপৰ দৰে পৰিয়ালৰ ভ্ৰমণকাৰিৰ বাবে অৱসৰ বাবেও যথেষ্ট সুযোগ আছে যিয়ে নাওঁ চলোৱা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

জম্মু কাশ্মীৰত কৰিব পৰা শ্ৰেষ্ঠ কামৰ তালিকা কি কি? Shikara ride Shikara ride ৰ জৰিয়তে দ'ল আৰু নাগিন হ্ৰদৰ লেহেমিয়া গতিৰ ওপৰত শ্ৰীনগৰৰ সৌন্দৰ্য্য লেন্সত বন্দী কৰাতো জম্মু আৰু কাশ্মীৰৰ ছুটীৰ অন্যতম হ্ৰদৰ পাৰত ৰঙীন houseboat আৰু শিকাৰৰ দৃশ্য চাৰিওফালে মনোমোহা আৰু ৰং যোগ কৰে Trekking জম্মু আৰু কাশ্মীৰত বহুত কিবাকিবি আছে যদিও trekking তকৈ প্ৰত্যাহ্বানমূলক আৰু ৰোমাঞ্চকৰ একোৱে হ'ব নোৱাৰে কাশ্মীৰ great trek, vishansar naranag trek naranag Gangabal trek pahalgam tarsar marsar trek জম্মু আৰু কাশ্মীৰৰ কিছুমান জনপ্ৰিয় trekking place বেছি যদি আপুনি বেছি পৰিশ্ৰম নকৰাকৈ আজৰি সময় উপভোগ কৰিব বিছাৰে তেন্তে গল্ফ খেলাটো এটা কাম কিন্তু আপুনি hard চেষ্টা কৰিব লাগিব কাশ্মীৰত চাৰিটা বিশ্বমানৰ গল্ফ খেলপথাৰ আছে। আৰু প্ৰতিটো খেলতে সুন্দৰ প্ৰাকৃতিক দৃশ্য আছে বৰফৰ আবৃত শৃঙ্গ সমূহৰ কাল্পনিক দৃশ্য উপলব্ধ কৰা গুলমাৰ্গৰ গল্ফ খেলপথাৰ খন বিশ্বৰ আটাইতকৈ উচ্চ গল্ফ খেলপথাৰ বুলি অনুমান কৰা হৈছে। Skiing

সোণমাৰ্গৰ গুলমাৰ্গ, পহলগাম আৰু থাজিৱাছ হিমবাহৰ দৰে বিশ্ববিখ্যাত গন্তব্যস্থানৰ দ্বাৰা ধন্য যিবোৰ skiing ৰ বাবে অন্যতম স্থান জম্মু কাশ্মীৰৰ চৰকাৰে গুলমাৰ্গৰ পতনিটোপ সনসৰ আৰু কুড়ত skier সকলৰ বাবে কেইবাটাও থকাৰ ব্যৱস্থা ৰক্ষণাবেক্ষণ কৰে। Mountain biking যদি চাইকেলেৰে ধুনীয়া উপত্যকা sporting চখত আৰু বৰফেৰে আবৃত পাহাৰ অনুসৰণ কৰা ধাৰণাটো এড্ৰিনেলিনৰ আপোনাৰ গন্তব্য স্থান কাশ্মীৰ উপত্যকাৰ কোমল ঢালেই হওক বা লাডাখৰ ঠেক ভূ-খণ্ডই হওক mountain biking জম্মু কাশ্মীৰত ছুটিৰ সময়ত ভ্ৰমণকাৰীসকলে কৰি ভালপোৱা এক কাল্পনিক কাম। Paragliding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 ভৱিষ্যতে উপত্যকাবোৰৰ দৃশ্যটো সম্পূৰ্ণ বেলেগ অভিজ্ঞতা আৰু gliding হৈছে ইয়াৰ সাক্ষী হোৱাৰ আটাইতকৈ উত্তম উপায় সোণমাৰ্গ গুলমাৰ্গ বডৰ্ৱা সোণসৰ আৰু হাৰৱান শ্ৰীনগৰ পৰ্য্যটকে এই স্পষ্ট উপভোগ কৰিব পৰা শীৰ্ষ স্থান

প্ৰত্যাহ্বানমূলক কেইবাটাও পৰ্বত আছে যিয়ে পৰ্বত আৰোহীসকলক পৰ্বত আৰোহনৰ আচৰিত সুযোগ প্ৰদান কৰে কাশ্মীৰ উপত্যকা হাৰমুখ Sunset আৰু জম্মু কাশ্মীৰৰ কিছুমান সুপৰিচিত সংগ Angling and fishing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 দাল হ্ৰদত মাছ ধৰাটো এটা জনপ্ৰিয় কাম কিন্তু নদীৰ লগতে পহলগামত angling উপভোগ কৰিবলৈ সৰ্বোত্তম স্থান হিচাপে গণ্য কৰা হয় এই অঞ্চলত জলভাগত আৰু brown আৰু rainbow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 Bright star watching যদি আপুনি জম্মু কাশীৰ দৰ্শন কাৰোতে মানৱ সৃষ্ট আচৰ্য্যৰ মাজতেই সীমিত বুলি ভাবে তেন্তে আকৌ এবাৰ ভাৱি চাওক কিন্তু ৰাজ্যখনত বহুতো প্ৰাকৃতিক বাসস্থান আছে যিবোৰ চৰাই পৰ্য্যবেক্ষণৰ বাবে স্বৰ্গ, ৰাজ্যজুৰি প্ৰায় চৌব্বিছটা জলাশয় বিন্দু বিন্দুকৈ বিস্তৃত হৈ আছে য'ত চৰাই পৰ্য্যবেক্ষকে এই কাৰ্য-কলাপ উপভোগ কৰিব পাৰে প্ৰায় পাঁচশ প্ৰজাতিৰ চৰাইৰ বাসস্থান যে এনেকে চৰাই চোৱাটো সৰ্ব যিটো এক কাৰ্য্য-কলাপ হৈ উঠিছে। Camping ৰ বিষয়ে কওকচোন যদি আপুনি জম্মু কাশ্মীৰৰ প্ৰাকৃতিক আকৰ্ষণ ইয়াক অপূৰ্ব ফুলনিত উপভোগ কৰিব বিচাৰে তেন্তে camping আপোনাৰ বাবে এক আৱশ্যকীয় কাম ৰাজ্যত প্ৰকৃতিৰ ওচৰলৈ আহিব পৰা ধুনীয়া camp Site ৰ অভাৱ নাই পহলগাম আৰু উপত্যকা য়ুছমাৰ্গ, পাঞ্জাল নুব্ৰা উপত্যকা গুলমাৰ্গ আৰু সোণমাৰ্গ আদি বতৰৰ সুন্দৰ পৰিস্থিতিত ভাৱে গ্ৰীষ্মকালত camping উপভোগ কৰিবলৈ আচৰিত ঠাই যদি আপুনি এই অৱসৰ কাৰ্যয়-কলাপক দুঃসাহসিক কাৰ্য্য-কলাপলৈ ৰূপান্তৰিত কৰিব বিচাৰে তেন্তে শীতকালটো বাঞ্ছনীয় লগতে উচ্চ উচ্চতাৰ trekking ৰ বাবে যাওক কাৰণ ই camping কাৰ্য্য-কলাপৰ বাবে অধিক অনুকূল।

Snowboarding আন এক প্ৰিয় কাম আৰু নিঃসন্দেহে গুলমাৰ্গেই শ্ৰেষ্ঠ ঠাই হিচাপে আশা প্ৰকাশ কৰিছে কাৰণ ইয়াত বিশ্বৰ শ্ৰেষ্ঠ ঢালযুকt পাহাৰ আছে।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 দৰে পৰ্যটনস্থলী জম্মু কাশ্মীৰ হৈছে এক গন্তব্যস্থান যাৰ প্ৰতি কিঞ্চিৎ অনুসৰণৰ প্ৰয়োজন আৰু এই কামটো কৰাৰ বাবে ঘোঁৰা চলোৱাটো এটা পছন্দৰ পছন্দ কাৰণ বছৰৰ যিকোনো সময়তে ইয়াক উপভোগ কৰিব পাৰি ঘোঁৰাৰ পিছফালৰ পৰা rolling hill আৰু ৰসাল ঘাঁহনিৰ দৃশ্য এই ভ্ৰমণক অধিক স্মৰণীয় কৰি তুলিব।

আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্বাস্থ্য আমরা আমাদের স্বাস্থ্য কে কিভাবে উম সুন্দর করে রাখতে পারব কিভাবে যত্নে রাখতে পারবো সেটাই আ আমাদের আলোচনার বিষয় তো দুটো জিনিসের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন এক হচ্ছে যোগ ব্যায়াম আর এর এক হচ্ছে খাওয়া দাওয়া তো যোগ ব্যায়ামের কথায় যদি আমরা আসি সেটা হচ্ছে আমরা বিভিন্ন রকমের ব্যায়াম করতে পারি যেমন ধরুন আমরা বাড়িতে সূর্য নমস্কার করে দিনটাকে শুরু করতে পারি এছাড়া যারা বাড়িতে ব্যায়াম করতে পছন্দ করেন না তারা বাইরে প্রাতভ্রমনে বেরোতে পারেন অথবা অনেকে বিকেলে হাঁটতে যান সেটা করতে পারেন মোট কথা আমাদের শরীর চর্চা যেন দিনে অন্তত ত্রিশ মিনিট হয় সেটা আমাদের দেখতে হবে। সেটা হাঁটার মধ্যে দিয়ে হোক বা কোন রকম নাচ অনেকে এখন Zumba করছে বা ধরুন অনেকে gym ভর্তি হয়

এবার অ্যাঁ কিছু কিছু জিনিসের দিকে খেয়াল রাখতে হবে যেমন ধরুন শুধু আমরা যদি শরীরচর্চা করি তাতে কি হয়ে যাবে না সেটা কখনোই নয় শরীরচর্চা করে একগাদা যদি আমরা তেলে ভাজা চপ মুড়ি এইসব যদি খেতে থাকি তাহলে আমাদের শরীর কি ভাল থাকবে সেটা কখনোই সম্ভব নয় তো এই খাবার দাবারের দিকটা আমাদের নিজেদের আয়ত্তে আনতে হবে অর্থাৎ অনেকে আমরা আছি যারা শরীর চর্চার জন্য gym ভর্তি হই তো gym টিম করে অনেক খাটাখাটনি করলাম করে অনেক calorie আমাদের শরীর থেকে চলে গেল অনেক calorie আমরা ঝরালাম তারপরে আমরা কি করছি বাড়ি ফেরার পথে একটা roll র দোকানে গিয়ে roll খেয়ে নিলাম খুব খিদে পেয়ে গেছে

গরম সহ্য করতে না পেরে তারা ce cream খেয়ে নিচ্ছে এগুলো যদি আমরা রোজ দিন খেতে থাকি তো আমরা এই যে খাটনি করে যে শরীরচর্চাটা করছি তাতে আমাদের কিছুই লাভর লাভ হচ্ছে না সেই আমরা একই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছি যার ফলে অনেক রকমের শরীর খারাপ হচ্ছে বা আমাদের এখন উম ভারতবর্ষের একটা মূল রোগ বলতে গেলে সেটা হচ্ছে কি না obesity আমরা অনেক বেশি আমাদের শরীরের চর্বির সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে এর মেইন কারণ হচ্ছে বেশিরভাগ মানুষই আমরা শরীরচর্চায় করছি না অথচ খেয়ে যাচ্ছি অনেক বেশি এত চারিদিকে লোভনীয় খাবার যে সেটা আমরা আর উম লোভ সংবরণ করতে পারছি না আমরা খালি খেয়ে যাচ্ছে তো আমাদের এই দিকটা দিকে একটু বেশি নজর দিতে হবে বেশি করে মানে খুব বেশি করে এটার দিকে নজরটা দিতে হবে এবং যদি আপনি নিজে বুঝতে না পারেন যে আপনার শরীরের জন্য কতটা

এছাড়াও এখন অনেক dietitian বা ডাক্তার রা কি করেন facebook live এর মাধ্যমে আমাদের অনেক বেশি সচেতন করছে যেমন ধরুন সকালবেলা উঠে যে আমরা কি খাব আগে আমরা কি খেতাম সকালবেলা উঠেই চা বিস্কুট তো এখন তারা বলছেন যে চা বিস্কুট না খেয়ে আমরা যদি একটু মুড়ি খেতে পারি বা একটু যদি